সব সুন্দর কি সুন্দর লাগছে লাইট -টাও হেবি লাগছে ।

দেখতে হেবি সুন্দর লাগছে অটো গুলো।

কতো সুন্দর ভালো লাগছে মেয়েগুলো কতো সুন্দর ভাবে দাঁড়িয়ে তার পাশে ছেলেদের আবার ড্রয়িং চলছে।

পাশে বাচ্চাটা দাঁড়িয়ে হেবি সুন্দর লাগছে।

কাকুটা বসে আছে । ব্যাংক -এ বসে আছে। টাকা তুলতে এসেছে।